নৌকা দেখা যাচ্ছে মেয়ে এবং ছেলে দাঁড়িয়ে একটা আ ছবি পোস দিচ্ছে বোট টা খুব সুন্দর লাগছে দেখ--

পোস্টার লাগানো আছে তারপর অনেকগুলি দেখতে পাচ্ছি কাচের ভিতর অনেকগুলো ওষুধ তারপরে ফার্মাসি অনেকগুলি লাগানো আছে তারপাশে মনে হয় একটি ড্রেসের দোকান আছে অ তারপাশে একটা অ বড়ো করে উপরে একটা বাড়ি--

রাস্তার পাশে পাশে গাছগুলো খুব সুন্দর ডিজাইন করা আছে একটুখানি তার মনে হচ্ছে থামে একটা পাহাড়ের মতো মিনারটা হয়েছে তার পাশে পাশে গাছ আকাশটা খুব সুন্দর লাগছে একটা অর্ধেক গাছ দেখতে পাচ্ছি এখানে তারপর রাস্তাও করা আছে। যা --

আমার মনে হয় এটা একটা মন্দির। মনে হচ্ছে যে এখানে একটা গাড়ি নিয়ে বাচ্চাদেরকে খেলানো হচ্ছে। একটা একটা মহিলা বল ধরে আছে। তার বাচ্চাটা ব্লু কালার ব্লু কালারে একটা ড্রেস পড়ে আছে। এখানে একটা খুঁটির রাস্তা। একটা ভদ্রলোক এই খুঁটিটাকে ধরে দাঁড়িয়ে আছে ।

এনে অনেক রো অনেক এনে সবকিছুতে মাছের উ দোকান দেখতে পাচ্ছি এনে গ্রীন কালার পিলার দিয়ে কিছুটা দেখতে পাচ্ছি।

এটা একটা হোটেল। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। সে দোকানে কিছু মাংস রাখা আছে একটা লোক দাঁড়িয়ে আছে।